তো এই রকম দোকান যে আমরা রাস্তা ঘাটে যখন কোথাও যাওয়া আসা করি তো এইসব দোকান থেকেই আমাদের যে আমরা বিভিন্ন জিনিস কিনে খাই রাস্তায় দাঁড়িয়ে রাস্তার ধারে --|

এইসব জিনিস গুলোয় আমাদের বিভিন্ন ডকুমেন্টস বা বিভিন্ন কাগজ । আমরা এর মধ্যে ভরে রাখলে আমাদের সেই কাগজ বা ডকুমেন্টস কোনো ক্ষতি হয়না।

এই ছবিটিতে একটি বাইক দেখছি যে বাইক - টির সব কিছু প্রায় খোলাই রয়েছে।